এখানে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামোনে একটি খেলার মাঠ দেখিতে পাইতেসি।

এখানে ছোট বাচ্চারা খেলাধূলা করিতে দেখা যাচ্ছে।

কাউন্টারটি বিতরে অনেকগুলো বিস্কুট দেকিতে পাইতেসি।

এখানে একটি জলপ্রপাত দেখিতে পাইতেসি।

এখানে অনেক সবুজ গাস দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি বাইক রাখা আসে।

বিল্ডিংয়ের -এর সামনে অনেকগুলি ফুলের গাছ দেখা যাচ্ছে।

দেওয়ালে অনেকগুলি ইয়ারফোন জুলানো আসে।

এখানে কয়েকটি টেবিল দেখা যাচ্ছে।

এখানে একটি সার্ভিস সেন্টার দেখিতে পাইতেসি।

এখানে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

এখানে একটি মূর্তি দেখিতে পাইতেসি।